এখানে একটি জুতোর শপ দেখা যাচ্ছে।

উপরে একটি ফ্যান দেখা যাচ্ছে।

মেঝেতে টাইলস লাগানো আছে।

ব্রিজের সাইডে ব্যারিকেট গুলিতে নীল রং করা রয়েছে।

একজনকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে।

নীল সাদা রঙের প্যান্ডেল রয়েছে।

এখানে একটি ফাস্টফুডের দোকান দেখা যাচ্ছে।

ভেতরে একজন দাঁড়িয়ে আছেন।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে।

এখানে পাঁচজন লোক কাজ করছে।

বিল্ডিংয়ের ছাদে কিছু প্লাস্টিক ঝুলন্ত অবস্থায় রয়েছে।

এখানে অনেকগুলি চেয়ার টেবিল দেখা যাচ্ছে।

ফলগুলি কাগজের টুকরোর ওপর রাখা হয়েছে।

এখানে একটি ট্রাকটর দেখা যাচ্ছে।

সাদা ও নীল রঙের বক্স রয়েছে।

সাইডে একটি ব্যাগ দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক আগের ছাটা দেওয়ালে পড়েছে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে।

ভেতরে কয়েক ডিকে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

অনেক ধরনের খাবার সাজানো আছে।

এখানে একটি নদী দেখা যাচ্ছে।

অনেকগুলি ঘর দেখা যাচ্ছে।